একটা সুন্দর প্যাসেজ দেখা যাচ্ছে।

রাখা হয়েছে এবং তার সাথে একটি নীল রঙের গেট দেখা যাচ্ছে।

অর্থাৎ একটি দোকানের ছবি তুলে ধরা হয়েছে এই ছবিটাতে যেখানে একটি সুন্দর অট্টালিকার সাথেই যুক্ত আছ--

সংঘ দেখা যাচ্ছে যেখানে বহু মানুষজন আসে এবং চাঁদা দেয় --

যে বাস গুলো একটি রং সবুজ এবং আরেকটি রং হালকা হলুদ এবং কমলা।

চারটি বা পাঁচটি সারি বদ্ধ ভাবে বড়ো বড়ো অট্টালিকার ছবি দেখা যাচ্ছে।

একটি সুন্দর অট্টালিকা দেখা যাচ্ছে এবং অট্টলিকাটা সাদা রঙের এবং এই অট্টলিকায় সবার জন্য রয়েছে।